মন্দিরটিতে দুইটি ঠাকুর দেখা যাচ্ছে সামনে কিছু মানুষ দাঁড়িয়েও আছে।

কিছু ডিজাইনিং পর্দা দেখতে পাচ্ছি ওপরের দিকে ফুল ঝোলানো হয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি এয়ারপোর্ট রয়েছে।

পিছনের দিকেও অনেকগুলো এস্ট্যান্ড লক্ষ্য করা যাচ্ছে।

সাইড -এর দিকে একটি পাইপ পড়ে রয়েছে।

ভেতরের দিকে কিছু ফুল সাজানো হয়েছে।

অনেকগুলো বেলুন লাগানো হয়েছে পেছনের দিকে একটি পোস্টার দেখতে পারছি আমরা।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি খুব সুন্দর বাড়ি রয়েছে।

বাথরুমটির নীচে একটি মানুষ হাতে ড্রিল মেশিন নিয়ে কাজ করছে।

মাঝখান দিয়ে একটি রাস্তা দেখা যাচ্ছে একটি বড় বটের গাছ রয়েছে সামনে দুটো তিনটে বাড়ি দেখা যাচ্ছে।

আমরা দেখতে পারছি এখানে একটি বিশাল বড়ো বিল্ডিং রয়েছে।

সামনের দিকে কিছু মালা দেখতে পাচ্ছি সাইড -এর দিকে ওয়াল রয়েছে।

সাইডের দিকে ওয়ালে কিছু পোস্টার লাগানো হয়েছে পেছনের দিকে গাছ লক্ষ্য করা যাচ্ছে।

সামনে কিছু কা-কাপড় দেখতে পাচ্ছি আমরা।

আমরা দেখতে পারছি এখানে একটি ঘরের ভেতর অনেকগুলি জালনা -দরজা রয়েছে।

কিছু ফুলের টব দেখতে পাচ্ছি।

বিল্ডিং -টিতে অনেকগুলো জানলা রয়েছে একটি পাইপ লক্ষ্য করা যাচ্ছে পেছনের দিকে আরেকটি বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে।

সাইডের ওয়ালের মধ্যে অনেকগুলো পোস্টার লাগানো হয়েছে একটি গ্রীলের গেট দেখতে পাচ্ছি।

উপরের দিকে বোড লাগানো হয়েছে ভিতরের দিকে অনেক জিনিস লক্ষ্য করা যাচ্ছে।

ফরেস্টটিস্ট -টির সামনে একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তা দিয়ে অনেক মানুষ হাঁটাচলা করছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ঘরের ভিতরে কিছু জিনিস রাখা হয়েছে সাইডের দিকে কিছু বোতল দেখতে পাচ্ছি।